আপনি পৃথিবীতে একটা example হিসাবে বলছি পৃথিবীতে আপনি যত চার্চ দেখবেন প্রটেক্ট চার্চে কিন্তু আপনি জেসাস এর সাথে মেরি কে দেখবেন তার মা কে দেখবেন মাতৃত্বের সম্মানটাকে দেখবেন প্রত্যেকটা ধর্মগ্রন্থ প্রত্যেকটা তে আপনি মাতৃত্বের অসম্ভব পরিমানে সম্মান দেখবেন শুধু মাত্র modern time ছাড়া বর্তমান সময়ে একজন মা তখনি সফল যখন সে চাকরি করে

সার্থকতার বা সফলতার মূল চাবিকাঠি মনে করবো এইটা capitalism বা exchange capitalism promote করে last যে point টা আমি বলবো তিনটা point এর মধ্যে সেটা হচ্ছে গিয়ে নারীদের সফল হওয়ার জন্য তাদের পুরুষ বিদ্বেষী হওয়া টা খুব জরুরি না কিন্তু unfortunately নারী দিবস হয়ে যায় পুরুষদের কে গালি দেয়ার দিবস পুরুষরা এটা দেয় না পুরুষরা ঐটা দেয়না হাজার বছর ধরে পুরুষরা খালি শোষণ করছে এই total narrative টা ভুল শুধু তাই না খুবই নারীদের জন্য কারণ দিনের শেষে একটা সমাজ harmoniously function করার জন্য নারী ও দরকার পুরুষ ও দরকার সো

এবং কর্তব্য আছে তোমাদের অধিকার ও আছে তোমাদের দায়িত্ব ও আছে এবং তোমার harmoniously একজন আরেকজনকে compliment করবা কিন্তু আমি যদি নারীদের কে শুধু মাত্র পুরুষ বিদ্বেষ শিখাই আর পুরুষদের কে শুধু মাত্র নারী বিদ্বেষ শিখাই যেটা unfortunately এখন হয়ে গেছে তাহলে নারী ও সুখে থাকবে না পুরুষ ও সুখে থাকবেনা ডেভিড বাস আমাদের বর্তমান সময়ের সবচেয়ে prominent evolution এর psychologist ওনার একটা বই নামটা হচ্ছে গিয়ে bad man বইটার নামই হচ্ছে খারাপ পুরুষ বইটার মধ্যে একটা অনেক গুলা point এর মধ্যে একটা point কে উনি খুব strongly established করসেন সেই point টা হইলো তার একটা উদাহরণ দিয়ে বলি যেমন ধরেন সমাজে যে পুরুষরা খারাপ যেটা historically সব সময় একটা group of পুরুষ ছিল যারা খারাপ সেই পুরুষদের দ্বারা শুধু মাত্র নারীরা নির্যাতিত হয়নাই পুরুষরা ও নির্যাতিত হয়েছে প্রচুর পরিমানে হইসে আমি যদি বংলাদেশের উনিশশো একাত্তর সালের মুক্তি যুদ্ধের example দি যেই পাকিস্তানী সৈন্য আমার কোনো একটা মা বোন কে ধর্ষণ করছে সেই একই পাকিস্তানী সৈন্য কিন্তু আমার ভাই কে গুলি করে মারছে খেয়াল করেন এখানে victim কে শুধু নারী না victim নারী এবং victim পুরুষ পৃথিবীর almost সব গুলো যুদ্ধে নারীর থেকে পুরুষ বেশি মারা গেছে এবং যেই আপনার খারাপ পুরুষ পুরুষটাকে গুলি করছে বা ছুরি মারসে সেই কিন্তু নারীটাকে ধর্ষণ করসে অর্থাৎ victim কিন্তু এই খারাপ পুরুষদের victim কিন্তু শুধু মাত্র নারী রা না বরং খারাপ পুরুষদের victim কিন্তু পুরুষরা ও যেই পুরুষ আজকে রাস্তায় দাঁড়ায় নারীদের কে করতেসে সেই একই পুরুষ কিন্তু আরেকটা পুরুষের মানিব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে so আমি যখন victim বলতেসি victim কিন্তু নারী ও আছে পুরান সময়ে গত পাঁচ হাজার বছরে পুরুষ ও আছে ওই আমি যদি ওই একটা খারাপ group of ছেলেদের কে আমি যদি আলাদা করে বলতে যাই যে তাদের victim কারা

নারী তোমার কোনো পুরুষ কে লাগবে না এটা তো মিথ্যা কথা কেন নারী কে পুরুষ, নারীর পুরুষ কে লাগেব না so counseling এ এক মানে অনেক সময় counseling এ আহ মানে মেয়েরাই প্রশ্নটা করে ভাই আমি বিয়ে করবো না আপনার অসুবিধা কি আমি বলি আমার কোনো সমস্যা নাই বিয়ে করিও না কিন্তু আমি বিয়ে ছাড়া থাকতে পারবো না তখন মেয়েটা অবাক হয়ে যাবে কেন আপনি একথা বললেন আপনার যদি মনে হয় আপনি বিয়ে ছাড়া থাকবেন থাকেন কোনো সমস্যা নাই কিন্তু আমি বিয়ে ছাড়া থাকতে পারবো না এছাড়া আমি বিবাহিত। আপনি কেন বিয়ে ছাড়া থাকতে পারবেন না আহ হবে আমি বলি না না আমার ভাল্লাগে না আমার সন্তান ছাড়া আমার life এ আমি fulfill feeling করি না আমার wife ছাড়া আমার life কে আমি empty feel করি আমার psychologically, physically, financially আমার কাছে worthless মনে হয় আমার খুবই ভাল্লাগে যে আমি আয় করি এবং আমি সেই income টা happily আমার wife কে provide করি আমার ছেলে মেয়েকে provide করি যদিও আমি পুরোপুরি ভাবে জানি আমার wife চাইলেই সে আয় করেত পারে at the same time আমি নারীও client কে জিজ্ঞাসা করি আপনার কি আগে কখনো কোনো boyfriend ছিল যার সাথে আপনার breakup হয়েছে বেশির ভাগ ক্ষেত্রে তারা বলে হ্যাঁ ছিল so আমি বলি আপনার যদি কোনো কখনো বিয়ে করা না লাগে

এই vulnerability সম্পর্কে আপনি নিজেই জানেন আপনার একাকিত্ব কে আমি অনেক নারী কে এই জিনিসটা দেখছি সে তার একাকিত্ব কে করতে চায় তার একটা partner লাগবে তার একটা তার একটা long-term committed relationship লাগবে এই বিষয়টা বলতে সে লজ্জা বোধ করে এ মনে করে যে এই বিষয়টা বললে তো আমি ছোট হয়ে গেলাম আমি করবো PHD আমি বড়ো entrepreneur হবো আমি কেন বলবো যে আমার একটা long-term committed relationship লাগবে কেন বলবেন না? কেন এমন একটা সমাজ তৈরি হবে যে সমাজে একটা মেয়ে এটা বলতে

নারী এবং পুরুষ একজন আরেকজনের পোশাকের মতো একজন আরেকজনের আবরণ একজন আরেকজনের ভুল করে ঢেকে রাখবে একজন আরেকজনের সৌন্দর্য কে বিকশিত করবে compliment করবে কেউ একা একা থাকেত যাবে না কারণ একা একা থাকা কারুর জন্যই আসলে সুবোধের লক্ষণ না collectively হ্যাঁ আহ কেউ যদি বিয়ে না করতে চায়, বাচ্চা না নিতে চায় কোনো নারী বা কোনো পুরুষ that's fine but I am talking about the entire society এবং সে কিভাবে harmoniously function করেত পারে so অবশ্যই হাজার বছর ধরে নারীদের উপরে অবিচার হয়েছে সেই অবিচারের বিরুদ্ধে কথা বলা উচিত নারীদের সুবিচারের জন্য এবং নিরাপত্তার জন্য কথা বলা উচিত কিন্তু নারীর স্বাধীনতার নাম নারী মুক্তির নামে এমন কোনো concept society তে আমাদের নারীদের এবং পুরুষদের কে বোঝানো উচিত না এটা তে পুরুষ বিদ্বেষ বাড়ে এবং নারীদের কে অতিরিক্ত পরিমানে বোঝা চাপায় দেওয়া হয় সফলতার একটা বিকৃত সংজ্ঞার নাম সেই বিষয়টা কে মাথায় রেখে আমরা যেন নারী দিবস কে সম্মান করি

দুই হাজার তেরো সালের নভেম্বর ডিসেম্বর মাসের দিকে আমি clinically depress ছিলাম for three to four month and তখন যেই জিনিস গুলা আমাকে depression থেকে বের হইতে significantly help করস এ তার মধ্যে একটা হচ্ছে help deeper understanding যেটা আজকে আপনাদের সাথে আমি আমি share করবো এই understanding টা understanding আমাকে প্রচন্ড রকম help করসে

চাকরি পাচ্ছেন না একটা লম্বা সময় ধরে পরিবারের সাথে সম্পর্ক গুলো হয়তো খারাপ যাচ্ছে এর যেকোনো একটা বা এর কয়েকটা একসাথে হয়তো বা আপনার প্রচন্ড বিষন্ন লাগছে আজকে আমি আলোচনা করব যে কিভাবে আমাদের কে বিষন্নতা থেকে দূর করবে আমাদের কে কিভাবে help করে আল্লাহ আমাদের কে কি instruction দিচ্ছে যে আমরা আসলে থেকে এবং থেকে কিভাবে আমরা দূরে থাকতে পারি দুশ্চিন্তা থেকে এবং বিষন্নতা থেকে। সূরা দোহা এবং সূরা জমজ ভাইয়ের মতো দুটা সূরা একেবারে একসাথে বা খুব কাছাকছি সময়ে করা হয়েছে এবং আমি just আপনাদেরকে visualize করতে বলবো একটা জিনিস যখন অন্য জিনিসটা explain করছে সূরা দোহা আপনারা শুনেছেন এবং সেটা হচ্ছে আপনারা চিন্তা করেন যে এখানে সালাউল ইসলাম হচ্ছেন একজন client একজন patient যার প্রচন্ড দুশ্চিন্তা এবং উনি আল্লাহর কাছে counseling এর জন্য এসেছেন এবং আল্লাহ ওনাকে counseling করসে আল্লাহ হচ্ছে এখানে counselor এবং অবশ্যই আল্লাহ হচ্ছে সবচেয়ে best counselor এবং সূরার দোহাকে আমরা যদি চিন্তা করি so এখানে আপনি যদি চিন্তা করেন তখন আপনার সূরার সাস বুঝতে খুব সহজ হবে বা একটা সেখান থেকে আপনি কিভাবে মানুষের শিখতে পারেন আহ এটা আপনি বুঝতে পারবেন যে আমার first হচ্ছে সূরার দোহা এবং second যখন বিষন্নতা যখন প্রচ্ন্ড দুশ্চিন্তা গ্রস্ত তখন আমার second হচ্ছে গিয়ে আহ এই দুটি সূরার মাধ্যমে definitely প্রথমত সালাউল ইসলাম কে counseling করছেন এবং তার মাধ্যমে আমাদের সবাইকে বোঝাচ্ছেন এবং উনি council করছেন অনেক গুলা মানে এই আলোচনা টা একটু লম্বা হবে but সত্যি কথা বলতে গেলে আলোচনাটা আরো অনেক লম্বা হওয়া দরকার বা হওয়ার কথা যত টুকু পারি main point গুলা কে আমি আনার চেষ্টা করতেসি আমাদের সবার জন্য একদম first point যেটা সেটা হচ্ছে যে আল্লাহ বলছেন প্রথম তিনটা আগে বলি আলহামদুলিল্লা আহ প্রথমত যেটা প্রথমে তিনটা যে সরল অর্থ হচ্ছে গিয়ে যে আহ আমরা আমরা কি আপনার বক্ষ কে প্রসস্থ করে দিইনি আমরা কি আপনার অন্তর কে প্রশস্ত করে দিইনি হচ্ছে গিয়ে আপনার বক্ষ এবং আহ যেই আমা আমরা কি আপনার এমন

প্রথমত এবং most importantly যেটা সেটা হচ্ছে যে যেখানে বক্ষ প্রশস্ত বলতে আসলে কি বোঝানো হয়েছে আমার এইটা এখানে একটা খুব একটা আহ লেখা আমাদের সবার জন্য আছে psychologically সেটা হচ্ছে যে আদি ভাষায় যখন বলা হয় যে বক্ষ প্রশস্ত করা বক্ষ প্রশস্ত বলতে একটা expression এবং এটির ভাব অর্থে বোঝায় এটা কে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে বক্ষ প্রশস্ত মানে হচ্ছে যে positive energy right so যখনি বক্ষ প্রশস্ত বলতে positive energy right যেমন সাহস যেমন happiness সুখী প্রশান্তি আর বক্ষ সংকোচিত বলতে বোঝানো হয় হচ্ছে গিয়ে যে কষ্ট কষ্ট আহ কষ্টে আছে বা একটা মানুষ কষ্টে আছে বা একটা মানুষ দুশ্চিন্তায় আছে right একটা মানুষ কাঁদছে so আল্লাহ যখন বলছে যে আল্লাহ আপনা আপনাকে কে তো বক্ষ প্রশস্ত করে দি নাই এটা automatically যেটা mean করে সেটা হচ্ছে গিয়ে যে আমরা কি আপনার থেকে আপনার যে প্রাথমিক প্রচন্ড দুশ্চিন্তা বা বিষন্নতা সেটা কে কি আমরা remove করে দেয় নাই হ্যাঁ so এবং এটা এমন একটি কষ্ট যে কষ্ট টা আপনার যে একেবারে প্রচন্ড রকম আপনার productivity কমিয়ে দিয়েছিলো আপনি কিছুই করতে পারছিলেন না আপনাকে প্রচন্ড কষ্ট দিছিলো এবং আহ আপনি আহ একে বারেই ভেঙে পড়েছিলেন right এই same জিনিসটা আমরা আরেক জায়গায় দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে আপনার যেখানে যখন যখন আল্লা দোয়ার শিক্ষা দেন তখন আল্লা যে দোয়াটা শিখান সেটা হচ্ছে আমরা ছোট বেলায় অনেকেই দোয়াটা মুখস্ত করেছি আমাদের দেশে পড়াশোনা আহ যেন আমরা ভালো করতে পারি এই জন্য অনেকে এই দোয়াটা আমাদের কে কোরানীর একটা দোয়া যেখানে আল্লা দোয়াটা শিখিয়ছেন এবং দোয়াটা তে যা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে just প্রথম দুইটা সেটা হচ্ছে যে কারণে আমি এটা বক্ষ প্রশস্তের point টা আসছে এবং এই এই যায় টি আসছে এবং এখানে বক্ষ প্রশস্ত খুব মানে powerful একটা যেটা lesson আমাদের জন্য সেটা হচ্ছে যে আপনি যেটা কে চিন্তা করেন যে আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু দুয়া করি সাধারণ ভাবে প্রার্থনা করি তখন আমরা আসলে আল্লার কাছে কি বলি আমরা যেটা বলি সেটা হচ্ছে আল্লাহ আমাদের পরীক্ষায় পাস্ করায় দাও আল্লাহ আমাকে চাকরি দাও আল্লাহ আমাকে বিয়ে দাও বিয়ে হইলে বাচ্চা দাও বাচ্চা কে বাচ্চা কে ভালোচাকরি দাও এবং বাচ্চা কে ভালো বিয়ে দাও so আমরা আল্লাহর কাছে চাই আল্লা আমাকে এটা দাও এটা দাও এটা দাও so আল্লাহ একটা বড়ো দায়িত্ব দিয়েছেন আল্লা সালাউল ইসলামকে একটা বড়ো দায়িত্ব দিয়েসেন আহ দায়িত্ব তুমি কাছে যাও যে প্রচন্ড আহ উহ খারাপ লোক এবং তাকে

হ্যাঁ হ্যাঁ তুমি আহ তুমি ফোন করেছো কিছুক্ষন আগে দেখতে পাইনি। হ্যাঁ বলো তুমি কি জন্য ফোন করেছিলে?

ওর মধ্যে আমি কিছু পরিবর্তন লক্ষ্য করছি। তো সেজন্য আমি এই বিষয়টা নিয়ে তোমার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা শোনো ব্যাপারটা দেখো। ব্যাপারটা এটা প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানুষেরই হয় মানে আমাদেরও হয়েছে ওদেরও হবে, ঠিকাছে? তো ব্যাপারটা হচ্ছে যে, teenage ব্যাপারটা তোমার একটা যখন আমরা ছোট থাকি সেই ছোট থেকে যখন আমরা আসতে আসতে মানে একটু মানে যৌবনের দিকে যাই বলতে গেলে, ঠিকাছে? ওই time টা তে কি হবে? ওই মধ্যবর্তী যে time টা আছে না? সেই time টা তেই হয় তোমার আহ teenage ঠিকাছে? এবার ওই time টা তে তোমার হবে কি? কি হয় বলোতো? এই যে আমার ছোটবেলায় যেমন একটা মানে ছোট ছেলে কি করে? খেলতে চায়, ঠিকাছে? ছোট যখন প্রায় শৈশবও বলতে গেলে তখন আমরা খেলতে চাইছি কিন্তু ও নিজেকে কি ভাবে? মানে যখন teenage ব্যাপারটা আসে না? তো ও নিজেকে না অনেকটা বড় feel মানে বড় মনে করে, তখন সে খেলতে চায় না, বুঝতে পেরেছো? মানে ওই time টা তে নিজে ও ভাবে যে আমি সব, বুঝতে পেরেছো? আমি বড় হয়ে গেছি মানে নিজেকে অনেকটা পরিমান বড় ভেবে ফেলে। আর এই বড় ভাবাতে কি হয় বলোতো? অনেক মানে কি বলবো? অনেক ভুলও করে ফেলে। আহ actually যে সমস্যাটা হচ্ছে আগে ও প্রচন্ড বাইরের খেলাধুলা এবং এতে খুব ওর interest ছিল। হটাৎ করে আমি এটা লক্ষ্য করছি, ও বাড়ি থেকে বেরোচ্ছে না এবং ও খুব একটা বাইরে মিশতে চাইছে না। ওর যে বন্ধুরা রয়েছে ওর তো শুধু মেয়ে বন্ধু নেই ছেলে বন্ধুও আছে বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ একদম তাদের সাথে ও খুব একটা comfortable হচ্ছে না।

আচ্ছা এইবার main জিনিসটা কি হয় বলোতো? দেখো এই কালটা তে না কা কারোর কারোর ক্ষেত্রে negative জিনিস চলে আসে, ঠিকাছে? আবার কারোর কারোর থেকে positive জিনিস চলে। যেমন তোমার বোনেরও হয়েছে তোমার negative জিনিস। যেমন ও ও নিজেকে সংকোচন করে রাখতে চাইছে ঘরের মধ্যে, বুঝতে পারছো? আর অনেকেরটা কি বলোতো? অনেকে কি হয় বলতো? positive কি হয়? ও ভাবে আমি বড় হয়ে গেছি আমি এখন ঘরে থাকবো না। আমি এখন বাইরে বেরিয়ে যাবো। মানে আমি যখন তখন বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবো ওই ওই age টা তে এরকমটা হয়, ঠিকাছে? আর কিছু কিছু মানুষ হয় যে আমি হ্যাঁ আমি আমি কারোর সাথে মিশতে পারছি না হয়তো বা আমার এই এই করা উচিত না আমি ঘরের মধ্যেই থাকবো, বুঝতে পেরেছো? তোমার

না বোনের বন্ধু হও, ঠিকাছে? বোনকে না মানে কি বলোতো? বেশি বকবে না, ঠিকাছে? এই time টা তে কি বলোতো? কাউকে বকা মানে না ওর একটা over thinking করে ফেলে। এই time টা তে প্রচন্ড পরিমানে Over thinking হয়, ঠিকাছে? এবার এই time টা তে কি বলতো? ওর জায়গায় থেকে ওকে বোঝাতে হবে, বুঝতে পেরেছো? এটা এমন একটা হ্যাঁ আমি এটা লক্ষ্য করছি। যে আহ আমি কিছু কথা ওদের আগে বলতাম আমার সঙ্গে তো ওর বয়সের একটু difference টা রয়েছে অনেকটাই, তাবলে আমার সঙ্গে ওর সম্পর্কটা বন্ধুত্বের মতনই প্রথম থেকে। কিন্তু আর কিছু বছর আগে আমি যে কথাটা বলতাম, সে কথাটা আমি ওকে এখন বললে ও বলছে আমি আমার নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাই। আমি কারোর সঙ্গে কথা কারোর মতামত নিতে চাইছে না। আমি কিন্তু ওর ভালোর জন্যই বলছি, ভালো ভাবেই বলছি। একটা reaction আসছে ওর মধ্যে। একটা কথা দুবার তিনবার যদি আমি ওকে বলি বিরক্ত হচ্ছে এবং আমার কথাটা শুনতে চাইছে না। তো সেটাই আরকি ও যেটা নিজে মনে করছে ও ভাবছে যে এটা তো একদম লক্ষ্য করা যাচ্ছে।

আর বাকি সবাই ভুল। হ্যাঁ এটাই হবেও আর তাছাড়া দেখো এদের মানে এই age টা ওদের মানে ওদের যদি মানে কি বলবো? দোষ বলি এটাও কিন্তু ঠিক নয়, তাইনা? এটা একটা বয়সের দোষ। ওদের উপরেও আমরা কিন্তু দোষটা দিতে পারি না যে ওরা ইচ্ছাকৃত করছে বা কিছু। তো ব্যাপারটা কি বলোতো? ওর জায়গায় থেকে মানে ওর জায়গাটা feel করে তোমাকে কিছু বলতে হবে। যদি দেখছো ও বিরক্তি feel করছে, হ্যাঁ ওকে এই জিনিসটা বলবেই না, বুঝতে পেরেছো? আরেকটা জিনিস হলো কি বলোতো? এই time টা তে মনে হয় ওরা না এমন কি কি ধরণের একটা example বলছি,

হ্যাঁ ওরা ভাবে আমরা সব পারবো। এবার এই time টা তে কি হয় বলোতো? অনেকটা বোঝ মানে আমি তোমায় তখন বললাম না যে, ভুল করে ফেলে। কি ভুল করে ফেলে বলোতো? ওরা সিদ্ধান্তটা নিতে পারে না। কিন্তু ওরা যে সেটা ওরা ও ওরা কিন্তু হ্যাঁ আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ওরা যে সিদ্ধান্ত ওর জন্য কিন্তু অনেক ক্ষতিও হয়েছে। হম হম অনেক পরিস্থিতির সম্মুখীনও হতে হয় এই time টা তে। হ্যাঁ এরকমই একটা পরিস্থিতি আমি তোমার সাথে একটু share করতে চাই। গত পরশু রাত্রিবেলায় একটি ঘটনা হয়েছে। হ্যাঁ একটু ওই পরশুদিন যেটা হয়েছে ও তো tuition এ যায়, আগে আমার মা যেত ওর সাথে দেওয়া দেওয়া নেওয়া হতো tuition তে। এই আহ এই এই কিছু দিন হলো মোটামুটি এক মাস মতো হলো ও বললো ও একা একা যাতায়াত করতে পারে না আমার মা একটু অসুস্থ ছিল। তো ওর সাথে যাতায়াতে করতে পারেনি ও একাই যাতায়াত করেছে, ঠিকাছে? এবং ও tuition যখন শেষ হয় তখন সাতটা বাজে এবং আমাদের বাড়ি আসতে মোটামুটি

ও কিন্তু ওই বন্ধুদের সঙ্গেই ছিল আমি ওকে রাস্তায় দেখেছি যেতে। ও প্রথমত রাস্তায় যখন যাচ্ছে ও ভীষণ একা একা এবং smartly চলাফেরা করবো আগে যেমন একটা ছিল বন্ধুদের সঙ্গে দল বেঁধে একটা একা একা যেতে ভয় পেত। এরকম বিষয়টা কিন্তু ওর মধ্যে থেকে আমি অনেকটাই চলে যেতে দেখছি। ও একা একা যাবো একা একা ঘুরবো এই বিষয়টা ওর মধ্যে এসে গেছে। এবং ও যতক্ষণ ইচ্ছা বন্ধুদের সঙ্গে কাটাবে এবং ও ওই বন্ধুদের সঙ্গেই কিন্তু কাটাচ্ছে। আগে এসে সব কথা আমাদের সঙ্গে share করতো। এখন যখন ওকে আমি জিজ্ঞেস করছি, কি রে তোকে তো দেখলাম ওই বন্ধুর সঙ্গে তুই ঘুরছিস? তাহলে তো তুই আমাকে রাস্তায় দেখে আমা আমা আমার সঙ্গে কথা বললি না কেন? তখন বলছে আমি আমার বন্ধুদের সঙ্গে একা সময় কাটাতে খুব বেশি prefer করি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বিষয়টা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে।

না তুমি ও এই teenage ব্যাপারটা যা তোমার thinking থাকে, পুরোটা change হয়ে যায়। মানে অনেকটাই পরিবর্তন হয়ে যায় এই যে একটা age এই age টা কে একটা vital age হিসেবে ধরা হয়, বুঝতে পেরেছ? মানে ওকে না তোমরা কি বলতো? একটু সাব মানে সাবধানে বলবো না, মানে যতটা পারবে বন্ধুত্ব হয়ে তাকে আগলে রাখা যায়। কিন্তু এই time এ কিন্তু তাকে বেশি বকাবকি করা যাবে না, ঠিকাছে? কারণ এইটা মানে কি বলবো? হয় না বলতে গেলে যেটা বিপরীত জিনিস হয়ে যায়। তো ওই জিনিসটা তোমরা করতেই যাবে না। কারণ দেখো এই ঘটনাটা তো হয়েছে এরকমই একটা ঘটনা হয়েছে। এটা আমি তোমাকে বলছি। তুমি আগে বোলো তারপরে আমি তোমাকে হ্যাঁ এইযে দেখো এই time টা তে কি হয় বলোতো? তোমার তুমি যেহেতু বকছো তো? বকা করে ও কিন্তু মানে বকছো মানে তুমি দেখো তাকে বোঝাচ্ছো? বুঝতে পারছে না তুমি তো, স্বাভাবিক ব্যাপার তুমি রেগে যাবে। তাইনা? তুমি রেগে গিয়ে হ্যাঁ গেড়ে গিয়ে কিছু একটা বলে দেবে। এবার ওরা ও কিন্তু যে তুমি ওকে বোঝাচ্ছো সেই জিনিসটা কিন্তু ওর মাথায় ঢুকছে না। ওর মাথায় ঢুকছে যে, ও মানে আমাকে বকছে আমি তার কেউই নই তাই। সে মানে negative জিনিসটাকে এতটা পরিমানে নিজের সাথে নেবে তো হয়তো বা অনেককিছু করে বসতে পারে। এই time টা তে অনেক suicide case হয়েছে, ঠিকাছে? হ্যাঁ বাবা মা বকছে তার মানে ভাবছে আমার বাবা মা আমাকে ভালোবাসে না। হম হম তো এই জিনিসটা ভাবে কি আমি থাকতেই চাই না। তো কোনো কোনো ভুলভাল সিদ্ধান্ত গুলো ক্রমাগত নিয়েই যাচ্ছে একটা বড়োসড়ো সিদ্ধান্ত নিতে ওর মানে হয় না? মানে ভয় টুকুও পাচ্ছে না যে হ্যাঁ আমি পারবো আমার দ্বারা হয়ে যাবে। তারপরে এই time টা তে যেমন হ্যাঁ যেমন এই time টা যেমন বলতে গেলে একটা ছেলের প্রতি আকৃষ্ট হওয়া বা একটা ছেলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হওয়া। বিষয়টাও এই বিষয়টাও লক্ষ্য করেছি। হম এই এইটা হবেই এইটা হবেই। এইটা হবেই এইটা হয় এবার এবার দেখো এই বয়সটাতে ওরা তো ঠিক বুঝতে পারে না যে কে ভালো বা কে খারাপ এই জিনিসটা তো তাদের বোঝার ক্ষমতা নেই। ওরা কি ভাবছে? ভালোই দেখছে দেখছে ভালো লেগে যাচ্ছে। তো এরজন্য কি হয়? কিছু চলে যাচ্ছে কিন্তু কিছু ঘটনা ঘটছে। মনে করো দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটছে। তারপরে কি হবে? সে ভাবছে যে আমার life এ আহ মানে আমার life সবটা ও। ও ছাড়া আমার life চলতে পারে না। তো আরেকটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। মানে নিজেকে নিজের হ্যাঁ কারো মানে ও কিন্তু কারোর পরামর্শ মানে পরামর্শ শুনতেও চাইছে না। না পরামর্শ নিতে চাইছে না। পরামর্শ যদি দেওয়া হয়, তাহলে সেটাকে ও negative ভাবে নিচ্ছে। একটা তর্ক বিতর্কের সৃষ্টি হচ্ছে। আগে কি? কথাটা ও খুব positively নিতো এবং ও বিশ্বাস করতো ভরসা করতো। আহ যে দিদি যেটা বলছে হ্যাঁ সেটা ঠিক। এখন কিন্তু ও একদমই অন্যরকম। এই যে যে ঘটনাটা সেদিন আমি তোমাকে অর্ধেক বলতে বলতে আমি থেমে গেলাম, সেটা আমি শেষ করি। সেদিন রাত্রিবেলায় ও

একটু mature আছে। ওই একটু teenage আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আহ আমি বলেছিলাম যে, আহ এতটা দেরি হলো এতটা দেরি করে তুই তো বড় হচ্ছিস। তোর তো এখন teenage বয়স চলছে। তো তুই এখন এই সময়টা তে বেশি রাস্তাঘাটে না বেরোনোই আমার উচিত। আর যদি বেরোস তাহলে বাড়িতে বলে যাবি। না বলে এখন কোথাও যাস না। তখন ও সেটাতে defend করে আমাকে বলছে, আ ওর কি একা একা কোথাও বেরোনোর স্বাধীনতা নেই? এটা এখন ওর স্বাধীনতার জায়গায় গিয়ে পৌঁছেছে। একটা independency কাজ করছে ওর মধ্যে। আমি তখন বললাম যে তোর বয়সটা দেখ। সেই বয়সে কি তোর independent হয়ে তুই কি করবি? তুই যদি রাস্তায় যদি কোনো বিপদ পড়িস আজকে, তাহলে কি তুই একা লড়াই করতে পারবি কোনো মানুষের সাথে? কাল দেখবি এই বন্ধুগুলোই তোর পাশে এসে দাঁড়াচ্ছে না। তাদের সঙ্গে তুই নতুন এই বয়সে বন্ধুত্ব করলি। এই কথাটা ওর ক্ষেত্রে খারাপ লাগলো এবং ও বচসা বাঁধলো এবং ওর ইচ্ছে যে ও বাড়ি থেকে একাই বেরিয়ে চলে যাবে। একাই করে নেবে। এই জিনিসটা তো সেটা ওর মধ্যে খুব positively কাজ করছে এবং আমরা যেটা বলছি সেটা ভুল। এটা হটাৎ করে যে কেন ওর মনের মধ্যে এলো? আমরা বিষয়টা বুঝতে পারছি না। বয়সের দোষ, কিন্তু সেইখানে থেকে দাঁড়িয়েও নিজের ভালোটা নিজের মন্দটা বোঝার মতো বয়স এখনো হয়নি। লোকের কোথাও শুনছে না।

আসলে দেখো ওই time টা তে দেখো অনেকে কি বলোতো? নিজেকে control করে রাখতে পারে, ঠিকাছে? এবার কি বলোতো? ভয় বেশি বাঁধা দেবে তো কি হবে? জিনিসটা খারাপের দিকে যাবে। তো বেশি বাঁধা বেশি চোখ কিন্তু হ্যাঁ তো তোমার কিন্তু এইটাও না যে তোমাকে বলছি যে তুমি ওকে পুরো ছেড়ে দাও, এটা করলে আরো জিনিসটা খারাপের দিকে যাবে। কারণ ও নিজের মতো করে করতেই থাকবে জিনিসটা। বুঝতে পেরেছ? তুমি এটা তুমি বোঝাও ঠান্ডা মাথায়। কখনো রেগে যাবে না। তুমি তাকে বলবে ভালো করে বলবে বন্ধু হয়ে এটাকে বোঝাবে। আর এই time টা তে না ওই যে তুমি বলছিলে, তোমার এই স্বাধীনতা বলে হ্যাঁ ও এই time টায় ভাবে কি? আমি বড় হয়ে গেছি আমাকে কেন ছাড়বে না? আমার সম্পূর্ণ বোঝার ক্ষমতা হয়ে গেছে। মানে এই mentality টাই আছে না mentality টা পুরোটা এই age টা তে পরিবর্তন হয়ে যায়। কারণ তারাও বললাম না শৈশব থেকে যৌবনের দিকে যায়। তো যৌবনের দিকে দেখো একটা

চারিত্রিক বৈশিষ্ট বলো totally কিন্তু একটা শৈশবের থেকে আলাদা। তো কি বলোতো? ওই time টা তে যেতে যেতে মানে ওই time টা তে কি? না তারা শৈশব না তারা যৌবন, বুঝতে পেরেছ? ওই time টা এমন একটা time তো এবার ওর ও কিন্তু আসতে আসতে পথটা দেখেছে যে, আমি যৌবনের দিকে সেই time টা যৌবনের দিকে যাচ্ছে। কিন্তু ওই যাচ্ছে কি? সেই time টায় তো তার আসতে আসতে সবকিছু বুঝছে যে, হ্যাঁ আমি ঠিক। আমার আমি এটা করছি মানে এটাই ঠিক। তো আ তুমি যদি কিছু বলতে যাও তো ও ভাববে আমাকে জ্ঞান দিচ্ছে just. এইটাই বলবে যে, হ্যাঁ আম ওর মানে ওরা মাথার মধ্যে মানে এই thinking চাইবে না যে আমার দিদি আমাকে কেন বলছে ব্যাপারটা? আমার দিদি এটা আমাকে কেন বলছে? সেটা আমি একটু বুঝি। এই thinking টা কিন্তু আসবে না। যেমন একটা যৌবনের ছেলে আমাদের স্বাভাবিক ব্যাপার আমাদের কেউ কিছু বললে বোঝালে আমরা ঠিকঠাক যেরকম বুঝবো তেমন জিনিসটা নিয়ে চিন্তাও করবো। ওরা just তুমি যখন বলবে, সাথে সাথে তারা কি করবে বলোতো? জিনিসটাকে বলবে ধুর এটা ভুল। সাথে সাথেই মানে ওরা ভাবারও time নেবে না। সাথে সাথে জিনিসটাকে বলবে আমাকে ইচ্ছা করে এরকম করছে

এটাই ও বললো আমাকে exactly এই কথাটাই আমাকে বললো। এবং এখন নতুন হয়েছে ঘর অন্ধকার করে বসে থাকা। কিছু একটা হলে ঘর অন্ধকার দরজা জানালা বন্ধ ও বসে আছে। কানে headphone নিয়ে গান শুনছে। যে মেয়েটা অন্ধকারে ভয় পেতো একা ঘরে থাকতে পারে না। সবসময় একজনকে লাগে সে হটাৎ করে ঘোর অন্ধকার করে হটাৎ একা থাকতে চাইছে। এবং কি হয়েছে? জিজ্ঞাসা করাতে আমি যেটা দেখে বুঝতে পারছি হালকা হালকা depression এর দিকে চলে যাচ্ছে। ছোটোখাটো বিষয় নিয়ে খুব বেশি over thinking হ্যাঁ depression এর দিকে চলে যাচ্ছে। খাওয়া দাওয়া তে effect পড়ছে। আহ এখন ও এখন মোটা হয়ে যাবো আমি। আমি রোগা থাকতে চাই। এই ধরণের জিনিস একটা মাথায় ঢুকছে। তার জন্যে খাওয়া দাওয়ার পরিবর্তন এবং খাওয়া দাওয়ার আহ মানে অনিয়মিত একটা এসেছেই যে, এইরকম অসময় ঘোমানো। অসময় ঘুম থেকে ওঠা। রাত্রি জেগে থাকা, এই জিনিসগুলো হচ্ছে। সেই জন্য আমরা সবাই বেশি চিন্তিত হয়ে পড়েছি যে, একটা মেয়ে হটাৎ করে হ্যাঁ এই age টা আমিও পেরিয়ে এসেছি। আমিও জানি কিন্তু সেখানে আমার মা আমাকে খুব support করেছিল।

এ ওটা কি বলতো? ওই যে অনেকে কি করে বলতো? এই age যেমন আমরা দেখো আমরাও কিন্তু না আমরাও এই age টা বেশ টুকটাক ভুল করে করেছি। এই age টা তে আমরাও হয়ত কিছু কিছু decision নিতে পারিনি হ্যাঁ আমাদের পাশে supportive একজন ছিল বলে আমারা জিনিসটাকে over come করে গেছি। এবার ব্যাপারটা হ্যাঁ এবার ও ব্যাপারটা আমাদের তোমার এ তোমার এখন করণীয় কি বলোতো? মানে ওকে just control এ রাখা। মানে এখন এমন এমন চলে গেছে না? ব্যাপারটা তুমি এখন বন্ধু হিসেবে তুমি হচ্ছে আমি বলছি যে, বন্ধু হিসাবেই মানে ওর জায়গায় থেকে ব্যাপারটাকে ওকে ঐরকম ভাবে বোঝাও। মনে করো ও ঘুরতে চাইছে, এবার তুমি ওকে positive ভাবে হ্যাঁ তোর তো এই বয়সে ঘু ঘুরতে যাওয়াই স্বাভাবিক। এইভাবে বলবে যে, হ্যাঁ তোমার এই তোর এই বয়সে ঘুরতে যাওয়া স্বাভাবিক। তো তুই আহ যা না যা কিন্তু নিজের খেয়াল রাখ বা এইসব দেখে শুনে চলিস। মানে ব্যাপারটা কি বলোতো? ওর ভাবে মানে জিনিসটাকে যেমন আটকানো উচিত, বোঝানো উচিত এরকম। মানে ওকে না negative মানে না তুই যাবিই না একেবারে যাবি না তোর ঘরে বন্ধ করে থাক। এই এই সব বললে আরো negative জিনিসপত্র হবে বুঝেছো? মানে ওকে মানে এমনভাবেই Treat করতে হবে। ওর জায়গায় তুমি থাকবে মানে তুমি ওর জায়গায় থেকে জিনিসটাকে slip করে then ওকে কোনোকিছু বলবে। আর আসতে আসতে কি বলোতো? যখন দেখবে হ্যাঁ দিদি তো আমার ব্যাপারটা বুঝতে পারছে। দিদি তো হ্যাঁ এটা তো বুঝতেই পারছি তো আসতে আসতে ব্যাপারটা কি হবে? তোমাকে ব্যাপারটা ও মানে খেয়াল করতে থাকবে বুঝতে থাকবে মানে বোঝাবে, মানে বুঝতে পারছো? মানে first এর দিকে একটু Control করতেও হবে তোমার রাগ টাও যেমন দেখো তোমার রাগ টাকে আমি কি করবো রে? আমি স্বাভাবিক ব্যাপার রেগে যাওয়াটা নিজের বোন দেখতে পারছো চোখের সামনে এসব করছে।

আমারই তো বোন। আমাকে সামলাতে হবে আমাকে বন্ধুর মতন সামলাতে তুমি যে কথাগুলো বললে point গুলো বললে আমার ওগুলো মাথায় থাকবে। আমি আহ কালকে ওর সাথে কথা বলতে যখন বসবো। এইধরণের কথাগুলো মাথায় রেখে আমি ওর সাথে কথা বলতে বসবো। একদম তারপর তোমার মাকেও বলবে। দেখো এটা স্বাভাবিক ব্যাপার মাও তো অনেককিছু বলবে। তো মা মা কেও বলবে যে, মা যেন খুব মানে একটু নিজেকে control করে চলে, ঠিকাছে? এ মেক এই কথাটাও বলবে এই age টা তে মা এরকম হয়।

এই এই এরকম ভাবে চলবি। দেখ এরকম তো জানিস তো এইসব করে করে এই এই হয়। ঠিকাছে? আর একটু ওর বন্ধুবান্ধবের সাথে একটু মানে হয় না? যোগাযোগ রাখা। ওর বন্ধুবান্ধবের সাথে একটু যোগাযোগ রাখবে। যেন কি বলোতো? একটা যে একটা ভরসা যেন এইরকম ভরসা থাকে যে না এরকম করা যাবে না আমার এগুলোতো খুব খারাপ। আমি ওকে পরিমানে চেষ্টা করি এবং ওর বন্ধুদের সঙ্গে আমার পরিচিতি আছে। আমি ওটা অনেক ছোটবেলা থেকেই ওর বন্ধুদের সঙ্গে আমি ওই যোগাযোগটা রেখেছি। যাতে আমার কোনো কোনো ও ওর যদি কখনো কোনো সমস্যা হয়? তাহলে আমি ওর বন্ধুদের কাছ থেকে অন্তত খোঁজটা পাবো। আর ওদের সাথে কথা বলে বুঝতে পারবো যে, কিছু অনেক জিনিস আছে না? যেটা ও আমার সাথে share না করে বন্ধুদের সঙ্গে বেশি comfortable হয় share করতে। তো সেই খবরটাও আমি পাবো। হম হম একদম এইসব নিয়েই চলো ঠিকাছে? ঠিকাছে কারণ আর কোনো problem হলে আমাকে ফোন করো ঠিকাছে? রাখছি হ্যাঁ? হ্যাঁ ভাইটি phone করেছিলিসরে

বল কি বলছিলিস আমি তখন না একটু বাইরে গেছিলাম বুঝলি তো সেই জন্য তোকে আর phone টা করতে পারিনি বল বল কি বলছিলিস তেমন কিছু না ওই aadhaar card এর link করাতে ওই ই ration card এর সাথে aadhaar card এর link করানো ছিল সেটা কোথায় হয় কি যদি বলতিস

তো তোদের কি এখনো হয়নি ব্যাপারটা নাকি কি বলছিস করাবি না মানে সবারির হয়ে গেছে একটা বাকি আছে আমি তো এখন বাইরে আছি তো সেই জন্য

না আমি একটু মানে দিল্লী গেছিলাম দিল্লিতে যাওয়ার কারণে আমার সেটা করা হয়নি সবার করা হয়ে গেছে সেটা করানোর জন্যই